একটি টোটো -র দোকান দেখতে পাচ্ছি সে দোকানের সামনে একজন ভদ্রলোক টোটো -তে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

একটি উৎসবের মহড়া দেখতে পাচ্ছি যেখানে একটি বড় এন্ট্রান্স তৈরী করা হয়েছে |

একটি বাস স্ট্যান্ড -এর ছবি দেখতে পাচ্ছি যেখানে একটা বৃদ্ধ লোক সবুজ বর্ণের একটি বাস -এ চাপতে চলেছেন ।

একটি অফিস -এর ছবি দেখতে পাচ্ছি ।যেখানে অনেকজন কম্পিউটার্স নিয়ে কাজ করছে এবং বাইরে অনেকজন বসে রয়েছ--

একটি অনুষ্ঠানের ছবি দেখতে পারছি। অনেক গাছপালা রয়েছে এবং জলের ফোয়ারা দেখতে পাচ্ছি। অনেকজন বসে জায়গাটাকে উপভোগ কর--

এবং মার্বেলের তৈরী একটি মসজিদ। অনেকটা আলোকিত। তারা প্রত্যেকে টুপি পরে বসে আছে।